এই ছবিটিতে কিছু ছেলে ছেলেরা আর্ট আর্ট কটা আর্ট করতে দেখা যাচ্ছে।

টুরিজম ক্যাপিটাল অফ মহারাষ্ট্রা ঔরঙ্গাবাদ আছে এটা কোনো ঔরঙ্গা এটা ঔরঙ্গাবাদের কোনো একটা ছবি হতে পারে।

এই ছবি দেখে মনে হচ্ছে যে এটা কোনো মার্কেটের ফুল মার্কেটের ছবি।

অমন ফুলগুলি অনেকগুলি অনেক রকমের ফুল ও দেখা যাচ্ছে দোকানের মধ্যে ঝোলানো।

উম দেওয়ালে একজন বুদ্ধদেবের--

এবং অনেকগুলি টেবিলে বসে বসে অথবা এটা কোনো একটা স্কুলের আর্টস এন্ড ক্রাফটস এ--

বানানোর জন্য কোনো কাগজ দিয়ে কিছু বানাচ্ছে আঃ কাগজ আঠা দিয়ে অ্যাবং --

টা কুচ কোন কারণে হতে পারে উম--

ব্যবহার হতে পারে--

ছবিটিতে একটা বিল্ডিং দেখা যাচ্ছে হয়তোবা কোনো একটা বড় অফিসার বিল্ডিং হবে।

এই ছবিটাতে কোন একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের মন্দির দেখা যাচ্ছে।

অ্যা মন্দিরের সামনে দিয়ে আ আরো কয়েকটা মন্দিরের সিম্বল দেওয়া আছে ভেতরে একটা মন্দির সাউথ ইন্ডিয়ান স্টাই--

আর নৌকার ওপর কয়েকজন লোকও দাঁড়িয়ে আচে ।

এটা তো কোনো মার্শাল আর্টের মার্শাল আর্ট ক্লাসের ছবি মনে হচ্ছে।

এখানে ছেলেমেয়েরা মার্শাল আর্ট শিখ শিখছে এবং তাদের কোমলে কোমরে--

ইয়োর ক্রেভ হাফ গ্র্যাব হাফ এমন হয়তো বা কোনো একটা রেস্টুরেন্ট হতে পারে।

গ্রিল লাগানো এবং দরজার মধ্যে গ্রিল লাগানো সামনে একটা হোড চলে গেছে রোডের সামনে একটা--

আঃ জলাশয় এবং এটা একটা সানি ডে এবং আঃ রৌদ্র।

ফ্লোরটাও পাকা হয়তো বা কোনো একটা সেমিনার রুম হতে পারে এটা।

এটা কোনও শপিং মলের ছবি দেখা যাচ্ছে আ যে শপিং মলের রাইট সাইডে অনেকগুলি জামাকাপড় ঝোলানো আছে।

আঃ সবুজ রঙের স্ট্রাইপও দেখা যাচ্ছে এটা হয়তো বা কোনো ফ্যাক্টরির ছবি বা আঃ হতে পারে এবং একটা লা --

এখানে সিম্বল রাখা।

এই ছবিতে একটি দুকান দেখা যাচ্ছে দোকানেতে উপরে ছাইনবোর্ড লেখা আছে এ কমপ্লিট রেঞ্জ অফ --

ওরা আগরতলার কোনো একটা দোকান মনে হচ্ছে ওই দোকানের সামনে অনেকগুলি ছোট ছেলেমেয়েদের খেলনা--